দোকানের সামনে রয়েছে একটা লরি ।

ছাদের ওখানেতে দুটো ফ্যান রাখা রয়েছে।

হব করে পাচিলে তুলে রেখেছে।

এমন কি এখানে একটি লোককে দেখা যাচ্ছে যিনি নীল রঙের একটি শার্ট পরে বসে রয়েছেন।

তিনটে কাঠের কোনো খেলনা ।

দুধের দোকান যেখানে একটি দুধ আইস ক্রাইম --

এবং সামনে থেকে একটি লোক হাওয়াই মিঠাই বিক্রি করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছেন।

কিছু-উ জিনিস রয়েছে যেটি যথেষ্ট দুটো ভারী জিনিস রয়েছে।

এবং বাড়ির সামনে একটা নারকেল গাছ রয়েছেন।

এবং তার সামনে কিছু ফাঁকা জমি আছে।

এবং পিলার গুলির অবস্থা যচেষ্ট খারাপ।

সবুজ রঙের নার্সিং হোম রয়েছেন।

এবং মাটির রাস্তা হয়েছেন ।

একটি মানুষ বসে আছে যার হাতটুকু র পাটুকু দেখা যাছে ।

যেইখানে তে গাড়ির মোবিলের কিছু এডভারটিসিমেন্ট দেওয়া রয়েছে ।

অনকে পুরোনো দিনের কিছু ছবি ।

ডাউন ফ্লোরে এইচ.ডি.এফ.সি. ব্যাঙ্ককে ভাড়া দেওয়া রয়েছে।

কালো রঙের কিছু জামা ।

শ্যাম্পু এবং বাচ্চাদের কিছু মাথার--